hello হ্যাঁ আরে বলিসনা আমি ভাবলাম তোকে গিয়ে phone করবো but একটু ঘুমিয়ে গেছিলাম বুঝতে পারলি ও সেটাই তো সে দিন তো রাত হয়ে গেছিলো প্রচুর তাই না সেই জন্য ঘুমিয়ে গেছিলো হয়তো হ্যাঁ রাত ছাড়া তো phone ও করা যাচ্ছে না আর একদিন দেখি সকাল দিকে যাবো তোর বাড়ি ঘুরে আসবো গা হুম হুম এসো সেইদিন তো শুধু থাকলেই না দিয়ে ধরো আমার মেয়েটা বলছিল যে কাকু বাড়ি চলে গেলো হুম আর কি করবো বল তুই তো দেখলি কত চাপে ছিলাম সেটা দিয়ে তুমি যে বলছিলে যে তোমার খেলা আছে না কি ওটা হয়ে গেলো না না ওটা হয়নি এখনও হুম দেখি কালকে ডেকেছে কালকে final আছে

ও তাহলে ওটা কি তোমার school থেকে বা college থেকে খেলাচ্ছে ওটা না আলাদা খেলা না না college থেকে খেলাচ্ছে তো sir রা তো দেখে বলেছে দেখি কালকে যায় কি হয় আর তোর শরীর খারাপ শরীর কেমন আছে এখন আর আর বলিও না শরীর তো খুব খারাপ যাচ্ছে দেখো গলাটা তোমার সাথে কথা বলছি তা কি বলবো মানে jump ধরে যাচ্ছে গলাটা হ্যাঁ কি বলবে ঘুম হচ্ছে না না নিয়ে এবার রাতের বেলায় বেশিক্ষন জেগে ও থাকতে পারছিনা হুম নিয়ে যাতা অবস্থা হয়ে যাচ্ছে সেই টায় তারপর ঘুমাবার আগে

ওই জি বলছি তুমি বলছো তার পর কি তার পর আর কি এই ধরো দিয়ে office কেমন চলছে তোমার হ্যাঁ office এখন ধরো office এতেমন কোনো কাজ নেই সেই তো এখন office যাচ্ছি না ঠিক আছে তো মানে কি আর বলবো সব দিক থেকে ওই মোটামোটি চলছে ও office এ কাজ নেই বলতে কি office পুরোপুরি ছুটি আছে না বাড়িতে কোরছো কাজ না না বাড়িতে মাঝে মধ্যে বাড়িতেই কাজ করছি হুম তা পুরো পুরি তো ধরো office ছুটি দেবে না কারণ বসি বসি তো কাউকে বেতন দেয় না তো সেহেতু বাড়িতেই কাজ করছি সব দিক থেকে বলতে গেলে মানে minimum

ও তাহলে উহ বাড়িতেই মানে work from home ই হচ্ছে তাই না হ্যাঁ work from home বলতে হ্যাঁ ওই আরকি সবই হ্যাঁ হ্যাঁ ওই একি বলতে পারিস এখন কাজ না থাকলে যা হবে ঠিক আছে তো তুই বল তুই গেছিলিস office দেখো আমি office গেছিলাম কিন্তু আমাদের তো typing এর কাজ দিবে বলছিলো তো আজকে typing এর কাজ আসেনি সে qa এ করছিলাম মানে checking এর কাজ করছিলাম আমরা তো ওই করে আজ বাড়ি এলাম ও আর তুই তো বলছিলিস সে কি একটা মানে জায়গা নিয়ে দোকান না কি খুলছিস তো ওইটা উহ যে loan টা নিবি বলছিলিস তো loan sanction হয়েছে আরে আর বোলো না একটা loan করতে গেলে bank তো কি বলবো এতো ঘোরাচ্ছে কি বলবো তোমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কেন অরে সে bank কে গেলাম দিয়ে মানে loan এর জন্য সব কিছু দরখাস্ত করলকাম তার পর তো ধরো proof হিসাবে তুমি জায়গা দলিল যেটা হয় সেটা ও নিলো তো ওরা বলছে নাকি আরো তোমার জায়গা লাগবে তবেই আমি loan দিতে পারবো

মানে আমি loan করেছি পঞ্চাশ হাজারের মতো তো ওরা বলছে নাকি আমার তো চার কাঠা মতো জায়গা আছে তো ওরা বলছে আরো লাগবে জায়গা আরে বাবা ওদেরকে বল যে এখন কাঠা কত করে বল আমি যদি একশো কাঠা জায়গা দিনা তো বল তোমার মানে কি বলবো হ্যাঁ পঞ্চাশ হাজারের মানে বেশি ডবল চলে আসবে ঠিক আছে সে তুই ওদেরকে বল যে উম যে ভেবে চিনতে কথাটা বোলো যে কাকে বলছো কারণ এই জিনিসটা যদি তুই reserve bank এ বা ওদের manager কে বলিস না তাহলে কিন্তু ওদের ধর বল চলে যেতে পারে কারণ একটা public কে এতো এমনি ভাবে harass করছে না তো এটা কিন্তু ঠিক না কারণ ওদের কে রেখেছে loan এর জন্য loan department এর লোক গুলো কে যাতে মানুষ সুবিধা পেতে পারে ঠিক আছে সেটা যদি না হয় তাহলে RBI একটা complete কর সেটাই তার পর দেখলাম যে অতো complain করে আবার মাথা খারাপ করতে যাওয়ার থেকে মানে আমার wife কে বললাম দিয়ে ওরা তো সেই group করে তো যে group loan যেটা বলে bank থেকে হুম হুম হুম সেই কি একটা বলে যে দল না কি একটা বলে ওটা

হুম গোষ্ঠী গোষ্ঠী হ্যাঁ একদম ওটাও ধরো বললাম যে দেখো কোনো loan টোন তোমাদের যদি হয় তো ওরা বলছে নাকি হ্যাঁ আমাদের ধরো দশ জনের তো গোষ্ঠী হয় তো এখন নাকি বলছে ওদের কে দেড়লাখ টাকা মতো loan দেবে এই তো ধরো পনেরো হাজার করে পাবে ভাগে হুম হুম হুম তো তুই কি বললি এটা নিবি হ্যাঁ আমি বললাম তুমি ওটা নাও যদি আমার ব্যাবসার জন্য কিছু লাগে তো ওইখান থেকে নেবো আমি তোমার EMI টা মিটিয়ে দিবো হুম হুম হুম না না ওটা নেওয়া ভালো ঠিক আছে কারণ গোষ্ঠীতে ধর মানে সব দিক থেকে ভালো ওটা গোষ্ঠীতে দশজন member থাকবে নিয়ে সেই member গুলো সব এক সঙ্গে সব টাকা দিবে মানে কি বলতে যাবো বলতো মানে গোষ্ঠী করাটা এক দিক থেকে মেয়েদের পক্ষে খুবই আর যে হেতু ওরা করে না সেহেতু ওদের জন্য আমাদের একটু ভালো হচ্ছে সেইটায় তারপর আমি block এর একটা লোকের মুখে মানে কথা থেকে শুনেছি যে বলছিলো নাকি যদি কোনো লোক পোল্টির farm করে ধরো হুম হুম হুম তো তারা কি loan দিবে হ্যাঁ তারা loan দেবে তা ওটা বলছে যদি কোনো গোষ্ঠী করে তার wife বা তার মা তাহলে দেবে তা ধরো তখুন আমার মা বা wife কোনো গোষ্ঠী করেনি সেই জন্য loan টা হয়নি তো এখন তো আমার wife করছে বা মা ও করছে আর loan টা হবে তাই না হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই সেটাই তার পর ধরো এই farming পোল্টি যেটা বলছে ওটা করবো তো সেই জন্য ধরো loan এর ব্যবস্থা করছি তা তোমার কি কোনো যানা সোনা bank আছে হুম আমার ধর United Bank এর সঙ্গে ধর ভালো পরিচয় আছে বাবার হুম তো তুই যদি চাস তাহলে আমি বাবা কে বলে তোর ওই মানে কি বলবো ওর যে manager আছে না তো তার সঙ্গে আমি কথা বলিয়ে দিতে পারি তাহলে সে একটু ধর হয় তো ওতো তুই যে চার কাঠা জমি রাকছিলিস না বন্দক অতটা রাখতে হবে না but তার half রাখলেই হবে হয়তো সেটাই দেখোনা আমার ধরো জমির এখন value প্রায় ধরো চার কাঠা জমির প্রায় দশ লাখ টাকা তাহলে ধরো ও পঞ্চাশ হাজার টাকা loan দিবে তো ওখানে কি বলবো মানে দিধা বোধ করছে সেটাই তো কারণ আমি সেটাই তো দেখে অবাক হচ্ছি যে চার কাঠা জমির জন্য পঞ্চাশ হাজার টাকা loan দিচ্ছে না মানে ভাই মানে কিছু তো মানে কি বলবো ওদের তো কিছু একটা মানে ঘোরানোর জন্য কিছু তো একটা করতে হচ্ছে মানে ও চাইছে যে তুই হয় তো পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার ওকে দিতে পারবি না তো সেতু তোর মানে আরো বেশি জায়গা টা নিয়ে নিতে পারবে ও তাই তো মানে ও নিজের নিজের আয়ত্ত করবে ওটা তু বুঝতে পারলি সেটাই তার পর ধরো যদি bank এর কোনো লোক যদি sponsor করছে যে ওই লোক টাকে loan দাও তাহলে আবার তাড়াতাড়ি হচ্ছে ওই দেখছে লোকটার কাজ কিন্তু সাধারণ মানুষ কে ওরা ঘুরাচ্ছে খুব হুম হুম হুম না না তুই চিন্তা করিস না আমি তাহলে বাবা কে বলে কথা বলছি ঠিক আছে তাহলে সেই অনু যায়ে তাহলে তোকে loan টাতে ব্যবস্থা করে দিচ্ছি তাহলে কি বল তো কি হবে বল তো তাহলে তোর ধর loan টাও হবে plus তোর যেহেতু চেনা জানার মধ্যে হবে সেহেতু মানে তুই এ ঠিক ঠাক মতন ভাবে তুই শুধু time to time ওটা মানে EMI তা দিয়ে দিস ঠিক আছে তাহলেই হবে আর কোনো problem হবে না তাহলে

হুম হুম হুম সেটাই ধর এবার ধর যে EMI টা ধর আহ যদি তুই বলছিস যে পঞ্চাশ হাজার টাকা loan নেবো ঠিক আছে তো EMI টা minimum তুই ধর এক বছরের করবি তাই না না দেখো এক বছরের করবো না দুবছরের করবো কারণ দেখো একটা ব্যবসা বেপার আছে যদি এক বারে ধরো মানে ব্যবসা টা করি EMI লাগে মাসে তাহলে একটু সমস্যা হবে তাই না ও তাহলে দুবছরের করবি বলছিস তো হ্যাঁ তাহলে দুবছর ধর মানে সেরকম যেই ভাবে একটা interest লাগবে ঠিক আছে তো ধর ওরা দেয় যদি ধরে আমি তোকে suppose বলছি ওরা যদি তোকে দেয় পাঁচ person interest তুই যদি টাকা রাখিস তো but ওরা যখন নেবে তখুন কিন্তু তার double নেবে ও কিন্তু দশ person interest নিবে সেটাই তো সেই জন্য একটা ভয় লাগছে যে অতো interest যদি দিয়ে হম টাকা loan নেবো না কি করবো হম মানে ধর যদি পঞ্চাশ হাজার হয় তাহলে ধর মানে interest হচ্ছে ধর কত interest লাগছে আহ দশ person হিসাব কর মানে পাঁচ হাজার টাকা

সেই বার পাঁচ হাজার টাকা ধর interest লাগছে তোর আহ i think আহ ওরা মনে হয় মাসে মাসে interest নেই তাই তো এবার যদি ধর মাসে interest লাগে পাঁচহাজার তাহলে ধর তুই তো বলছিস যে তোর না মাসে interest না মানে I think তাই না মনে হয় যেন ছমাস অন্তর অন্তর হুম এবার ছমাসে ধরে তোর দশ person হয় তো মানে ছয়মাসে পাঁচ হাজার তার মানে ওই ঠিক ঠাকই আছে এর মানে interest হ্যাঁ ওতো অতোটা খারাপ হচ্ছে না তাহলে তুই যখন বলছিস যে ওটা ধর দুবছরে complete করবি হম মানে ধর দশ হাজার আর এদিকে দশ হাজার কুড়ি হাজার টাকা ওখানে extra লাগছে মানে ধর তুই পঞ্চাশ হাজার যদি loan নিস্ তাহলে দুবছরে সত্তর হাজার

সেটাই দেখো সেটা একটা ঠিক কিন্তু যদি আমি এক বছরের মিটাতে পারি তাহলে interest টা কম লাগবে কিন্তু দেখি আমি যদি মিটাতে পারি কারণ bank এর opportunity রাখে যে দেখ এই ছমাস ধরে তোমাকে কিস্তি ভরতে হবে তার পর তুমি একবারে মিটিয়ে দিতে পারবে বা এরকম একটা opportunity রাখে হয় তো হুম হুম হুম তার পর কি বলতো কত লাগবে something হয় আঠাশ শো বা আহ ঊনত্রিশ শো এমনি something লাগবে তার থেকে বেশি লাগবে না ঠিক আছে তো শোত্তর হাজার ব্যাপার আছে তো দু বছর যেহেতু আহ হ্যাঁ ওই আরকি বেসি interest লাগবে না আর ধর বেশি মানে monthlyEMI টাও বেশি লাগবে না সেই তো তোর মানে অসুবিধা টা হবে না per month ধর মানে per day একশো টাকা করে জাতি রাখিস ফেলে না বা ধর তুই যদি monthly ধর একটা যদি তিন হাজার টাকা রেখে দিস না তাহলে কি বলতো আর কোনো EMI নিয়ে তোকে চিন্তা করতে হবে না যেমন ধর আমার একটি EMI চলছে সেই দিক থেকে ধর মানে আমার অসুবিধা হচ্ছে না

risk নিওয়ার দরকার নেই কারণ ধরো আর পঞ্চাশ হাজার আর কি risk নিবি তুই বল হ্যাঁ তুই যখন জমি টো at least রাখতে দেয় আর দুবছরে easy হয় টাকাটা দেওয়া ঠিক আছে কারণ per day একশো টাকা ভাই হয় যাবেই ঠিক আছে যে করেই হোক আর যদি না হয় তুই তো minimum তো দশ হাজার টাকা হয় তো পাস্ মানে company থেকে তো তো এক মাস যখন পাবি তখন সেইটা ও ও হ্যাঁ সে টাও ঠিক কারণ তো ভাই একটু চাপ হবে কারণ ধরো তোর কোনো backup point নেই সেই তো তোর একটাই চাপ হবে কারণ বাড়িতে family তে ও গুলো রাখা পাশে family কেও দেখা না তো সব দিক থেকে একটা চাপ হয়ে যাবে এবার কি বলতো আমি যে দোকানটা খুলতে পারি ওখানে তাহলে ধর দোকান থেকে কিছু আসবে সেটাই

সব দিক থেকে দেখেনে আর আমি দেখি এদিকে কথাটাও বলি

ছমাস অন্তর বা যায় যত দিনে মিটে যাবে তার পর নিবা তো যদি বলে ওরা তাহলে ওখান থেকে টাকাটা নেওয়া হবে তাই না হুম হুম হুম না অনেকে থাকে ধর যাদের দরকার লাগে না তো তারা নিয়ে বেকার বেকার করবেটা কি তখন তোর বৌ মানে wife কে বলবি যে তাদের টাকাটা তাদেরকে বলতে যে তাদের টাকাটা তো আর তোকে নিতে মানে তোর wife কে নিতে এবং তাদের যে interest টা লাগছে সেটা তোর wife দিয়ে দিবে যেটা ধর ধর আমি suppose বলছি পনেরো হাজার ধর আহ par monthly একশো টাকা করে লাগবে ঠিক আছে যেখানে ধর তিন এই রকম ধর তিন পনেরুন পঁয়তাল্লিশ নি নিচ্ছে ঠিক আছে but একজনের কাছ থেকে নিয়ে নিচ্ছে চার পনেরুন ষাটহাজার টাকা যেটা তোর বলছি পঞ্চাশ হাজার লাগবে সেটা ষাট হাজার তুলে নিচ্ছে ঠিক আছে তো সেটা তুলে তাহলে চারশো টাকা করে লাগছে মাসে তাহলে তোর বৌ মানে তোর wife একায় ধর দিয়ে দিলো চারশো টাকা তাহলে ধর কি বলতো ওদের কে আর লাগছে না ধর অনেকে তো আছে যারা নেই না সেইটায় ওটায় করবো যদি কোনো না হয় তার পর তো ধরো আমার ঠাকুরের বা কৃষাণ loan এর জন্য apply করেছিল তো কি হল আমি খোঁজ নিয়েনি ওটা একবার জিজ্ঞেস করতে হবে

কোনো খোঁজ খবর রাখি না ঠিক আছে

okay okay okay by চিন্তা নেই

হ্যাঁ Hello আসালাম ওয়ালাইকুম কি রে কি অবস্থা তোর? ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লিহা তোর?

হম তোদের তো বেশি মজা হয় তাই না, শীত আমাদের এখানে তো এখন চৌদ্দচৌদ্দ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা। তোদের নারায়ণ গঞ্জে কি অবস্থা? আমাদের নারায়ণ গঞ্জে আছে তো ষোল ডিগ্রী সেলসিয়াস এ. তও তো আমাদের এখানে দু ডিগ্রী কম আমাদের এই দিকে বুঝছো? হ্যাঁ তোদের ওই দিকে তো building আছে, শিল্প-টিলপ কারখানা শীত-টিত তো কম পরে, আমাদের গ্রাম অঞ্চল না অনেক বেশি শীত, টিনের চাল উস পরে বুঝছো? আর তারপর ও মানে, আমাদের নারায়ণ গঞ্জে যে মানে তাপমাত্রা ষোল ডিগ্রী তে আছে তারপর ও আমাদের এই রকম শীত আর তোদের কি লাগছে। আরো ও বেশি পরিমানে শীত, তোর favorite weather কি? আমার শীতকাল। আমার তো শীতকাল আমার ও শীতকাল ভালো লাগে, আর গ্রামে থাকলে তো কোনো তুলনায় নাই. হ্যাঁ শোন্ সকালে এ যখন ঘুম থেকে উঠি বুঝছস। মানে আশেপাশে কুয়াশা থাকে, কুয়াশায় সবুজ সুবজ গাছপাল্লা, অনেক সুন্দর weather মানে অনেক সুন্দর একটা প্রকৃতি। মনে যে একটা দৃশ্য বুঝছস, মানে প্রকৃতি সাদা শাড়ীতে ঢাকাই রাখসে, খুব সুন্দর লাগে প্রকৃতি এই রকম আহ মানে অবস্থান মানুষের মন কে একদম মনোরম করে দেয় তাই না? আর তোদের মানে, আহ শীতকালে তোদের গ্রামে বেশি মজা হয় নানান রকমের পিঠা। হ্যাঁ আমাদের এই দিকে পিঠা হ্যাঁ আহ বাসায় বাসায় পিঠা বানানো হয়, আমাদের বাসায় ও বানানো হয় শীতকালে পিঠা বলতেই বোঝায় ভাপা পিঠা পুলি পিঠা, তারপর আমাদের পিঠা বানানো হয়.

কেন তোদের নারায়ণ গঞ্জে ঢাকা আমি তো শুনছি, ঢাকা university আরো বিভিন্ন জায়গায় পিঠা উৎসব হয়, হ্যাঁ আমাদের এখানে মানে শীতকালে উৎসব হয়. আহ এদিক থেকে একটু মজা কিন্তু বাকি আর কোনো দিক থেকে তেমন ইয়ে নাই but তোদের গ্রাম টা আমার খুব ভালো লাগে গ্রামে অনেক মজা, সকাল বেলা খেজুরের, রস, তারপর পিঠা, হ্যাঁ একদম ঠিক টাটকা পাওয়া যাই শীতের সময় আর এই যে শীতের সময় মানে কুয়াশা বাড়ে বাড়ে পরে ও. এই শীতের সময় তো আমাদের এই দিকে সরষে ক্ষেত হয় ফুলকপি ক্ষেত হয় গাজর এর আলু অনেক রকমের সবজি ক্ষেত হয় ওই ক্ষেতে ক্ষেতে কুয়াশার মধ্যে খুব সুন্দর লাগে। এক দিকে এক দিকে মানে আবহাওয়ায় মানে অন্ধকার এই শীতে আর দিকে আনন্দে মানে গ্রামের মানুষের আনন্দে প্রকৃতি যেন এক উৎজল হাসি দেয়.

তারা তো শীত টা মানায় নিতে পারে না, দেড় নিমোনিয়া হয়ে যাই অনেক অসুবিধা হয়ে যাই. আরে গ্রামের ফুটপাতে থাকা মানুষ গুলার কি অবস্থা হবে. হম তোদের শহরে তো পথশিশু অনেক থাকে আমাদের গ্রামে তো পথশিশু বলতে নাই, সবারই family আছে. বাসায় থাকে।

আহ বৃদ্ধ মানুষদের উপর pressure একটু বেশিই পরে অনেকেই news দেখলাম যে শীতের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। এই শীত টা বেশি কিন্তু,

তারপরে ওই যে আলু নতুন আলু মানে ভালো টাটকা টাটকা শাক সবজি পাওয়া যাই, আমরা তো ক্ষেত উঠায় আর খাই.

তবে দেখ মানে শীতকালে, শীতকালে journey করে মজা আছে

হ্যাঁ তোমায় কত বার বললাম আসো, বেড়াতেই তুমি তো আসলেই না. এই শীতে একটু ঠান্ডায় বুঝতেই তো পারতেসিস। আসবো। শোনো শোন্ শোন্ শীতকালে দুপুরের দিকে হাঁটতে ভালো লাগে কারণ অনেক দুপুরের একটু রোদ থাকে, শীতের দিনে রোদ টা গায়ে লাগেনা। তাছাড়া গ্রামের মানুষ রোদের সময় মানে অনেক মানুষ একসাথে বসে আড্ডা তারপর পিঠা খাওয়া মানে এই এই জিনিস গুলা অন্যরকম এই দিক থেকে অনেক মজা,

আমাদের এই দিকে মানে enthusing সকালে তারপর মনে করো সন্ধ্যার পর প্রচন্ড পরিমানে শীত পড়ে। আমাদের এদিকে রাত মানে এই নটা দশটার দিকে শীতকালে আমরা সবাই ঘুমাই যাই না তো ওই সময়টায় অনেক বেশি শীত পড়ে মনে হয় তখন. নয়টা দশটা তাও তো তোমাদের ওখানে চলে না আমি তো ভাবছি আরো আগে গ্রামের মানুষ মানে সন্ধ্যা হতে হতে চারিদিক অন্ধকার হয়ে যাই। গ্রামের মানুষ কি এখন অতটা ইযে আছে গ্রামে তো এখন অনেক উন্নত হয়ে গেছে, কারেন্ট আছে, সব দিক দিয়ে মোটামুটি।

এই weather টাকে কিভাবে উপভোগ করতেছো তুমি? মানে এই weather টাকে enjoy করতেসি ভালোই, শীতকাল আমাদের এখানে পিঠাপুলি বানানো হয় পিঠা বানায় খাই তারপর। সাথে শাকসবজি, তারপর বিকেলে হাঁটতে বেরোবো কুয়াশার মধ্যে সকালে একটু হাঁটি ভালোই লাগে আসলে জিনিসগুলো খুব মজা তাই না? হ্যাঁ আমাদের নারায়ণগঞ্জেও মানে পিঠা তৈরি হয় করে মানে তোমাদের গ্রামে যেমন,

আহ তারপর আবার ঘুরতে যাওয়া, শীতে কিন্তু বেশিরভাগ মানুষ ঘুরতে যায় জানো? এই শীতের মধ্যে ঘোরার মজায় অন্যরকম। শীতে কাঁপবো আর ঘুরবো। হ্যাঁ মানুষ মানে শীতকে উপভোগ করে ঘোরার মাধ্যমে। হ্যাঁ আমাদের গ্রামে তো ঐ যে চুলাই পাইপ বসে আগুন ধরাই। আগুন পোহায় সন্ধ্যার দিকে। তাছাড়া মনে করো এই যে পিঠা উৎসব স্কুলে তারপর কলেজে এই সেদিনে আমার ভাইয়ের মেয়ে প্রাইমারি স্কুলে পিঠা উৎসব হল ভালোই লাগে।

হ্যাঁ, গেসিছিলাম ভালই লাগসে এক এক মানুষ এমনিতে তো কেউ বানায় না কিন্তু একটা উৎসব অনুযায়ী মানে এ যেনো পুরো একটা গ্রামের মধ্যে আছি এরকম মনে হয়. ওহ আমাদের তো গ্রামের মনে করো তো পিঠা, শীতকালে পিঠাপুলি বানাবে এটাতো ঐতিহ্যের মধ্যে হইয়া গেছে এখন. এই ঐতিহ্য এটাকে ধরে রাখছে পিঠা তাই না হ্যাঁ কিন্তু মানে যে শীতকাল যে রকম ইয়ে তার ওই রকম, মানে পানি আমাদের কলের পানি পুকুরের পানি অনেক ঠান্ডা থাকে তারপরে যে গ্রামের বাচ্চারা পুকুরের গোসল করে ঠান্ডার মধ্যে কেমন একটা এই weather টা কিন্তু মানে এই যে ঠান্ডা পানিতে গোসল করা তারপর আবার মনে করো একটু অপরিষ্কার থাকা এগুলা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর জানো । এই যে ঠান্ডা লেগে যাবে, তারপর ঠান্ডা থেকে জ্বর হবে এভাবেই মানুষ ক্ষতিগ্রস্ত হবে. হম আমি শুনলাম যে মানে। তাপমাত্রা কমবে এইরকম মানে তাপমাত্রা কমলে তো আমাদের।

দেখা যাই বেশি শীত পড়ে যায় অনেক সময় দেখা যায় যে মুরগি বা মুরগির বাচ্চা মারা গিয়েসে মানে এরকম মানে শীতে এই weather এ যেমন একদিকে মানুষের উপকার হচ্ছে আরেকদিকে মানুষের ক্ষতি হচ্ছে প্রকৃতির ক্ষতি হচ্ছে। অন্যদিকে আবার আহ ফসল ফলাইতে দিক থেকে একটু উপকারও হচ্ছে মানে সব মিলিয়ে আর কি.